জঙ্গল যেটা অনেক ঝার--

গাছ আছে তথা আরেকটা লোক--

উপরে এ ফটো দিছে--

যথা অনেক লোক আছে একটা গাড়ি করবার জন্যও ।

একটা মন্দিরে বটে যথা ।